হুম অনেক বেলুন দিয়ে সাজানো রয়েছে গেরুয়া এবং--

একটি নাচ করছে এটি হয়তো ভারত নাট্যম হতে পারে বা মনিপুরী --

নাচ করতে পারে মেয়েটি খুব সুন্দর ভাবে সেজে এসেছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে--

বাইরের দিকেও অনেক বড়ো বড়ো গাছ দেখতে পাওয়া যা--

এই ছবিটি হতে পারে কোনো একটি পার্ক -এর ছবি।

মিষ্টি দোকানের ছবি সামনে একটি বাইক দাঁড় করানো রয়েছে এবং অনেক মানুষ--

এবং নিচে অনেক সবুজ ঘাস দ্বারা ।

এই ছবিটি নিশ্চই হতে পারে কোনো--

মাঝে একটি ঝর্ণার ব্যবস্থা করা রয়েছে। এবং--

পা আগের দিকে করে মাথা ঝুঁকিয়ে সেই পা তে হাত দিয়ে--

মাথা ঝুঁকিয়ে রেখে বসেছে গোল হয়ে খুব সুন্দর লাগছে ।

পনেরো জনের মতো ছেলেমেয়ে রয়েছে।

অনেক গুলো বিল্ডিং পর পর পর পর পর করে রয়েছে তৈরী করা হয়েছে এবং ওপরে আকাশটা খুব--

যার জন্য সিঁড়ি দিয়ে ওঠার জন্য পর পর পর পর সিঁড়ি করা হয়েছে যেটা--

গোল্ডেন কালার এর কাপড় দিয়ে মোড়া রয়েছে--

এছাড়া খুব দূরে আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়।

রথ বা ঠাকুরের কিছু তৈরী করেছে খুব বড়ো।

এবং রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে ।

এছাড়া ভেতরে কিছু খেলা হচ্ছে যেটা নীল রঙের কোট করা রয়েছে।

এই ছবিটিতে আমরা খুব সুন্দর একটি বড়-ও গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি।

এই ছবিটি দেখে একটি পাহাড়ের মত মনে হচ্ছে। খুব বড় একটি পাহাড়।

নিচে একজন বৃদ্ধ মানুষ কাজ করছেন এবং উপরে একজন।

এবং জায়গাটা ফাঁকা খুব দূরে একটি মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে অনেকগুলি--

একটি দোতলার ছবি এবং সেখানে অনেকগুলি পোস্টার রয়েছে ।

বাইরে অনেক গাছ দেখতে পাওয়া যা --

বাজারে বিক্রি করতে এসেছে ঝুড়িতে এবং বস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তারা ।

যেখানে অনেকগুলো জুতো রাখা হয়েছে এবং উপরের যে লাইটিংয়ের আলোটা --

ওখানের জুতোগুলো খুবই সুন্দর দেখাচ্ছে।

এই ছবিটা দেইখা মনে হচ্ছে এটি একটি বড় কচুরিপানা অনেক--

এই ছবিটি-ই দেখে মনে হচ্ছে খুব--

যা আ জিনিস ও রাখা রয়েছে।

বা মেলাতে করা হয়েছে মনে হচ্ছে খুব সুন্দর ভাবে--

তারা দাঁড়িয়েছে নিচে এবং গোপাল উঠেছে মাখন খাওয়ার জন্য।

এবং চারদিকে ব্যারিকেড এর মত দেওয়া রয়েছে এটি হালকা গোলাপি রংয়ের।

যে একটি ছেলে একটি অন্যরকম ভঙ্গিমাতে।

বসে রয়েছে এবং তার হাতেও জুতো।

স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়াও কিছু গাছ রয়েছে।

এবং সামনে যে পিচ রাস্তা রয়েছে।

কিন্তু বাইকটিতে এখনো তার সিট --

এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি খুব গ্রামের ছবি ।

এবং আগের দিকে একটি আয়না লাগানো রয়েছে এবং চারিদিকটা খুব সুন্দর ভাবে লাল রঙের--

তার প্লাস্টিক -টা এখনো খোলা হয়নি এটি একটি নতুন গাড়ি ।

এবং উম দুজন লোককে দেখা যেহ যাচ্ছে একজন লোক নিচে বসে আছে একটি বালতি নিয়ে এবং একটি লোক--

যেখানে নার্সিং সম্পর্কিত কিছু লেখা রয়েছে এবং--